একটি রাস্তা বয়ে গেছে সেই রাস্তা দিয়ে কিছু গাড়ি যাতায়াত করছে গাড়িগুলি রং সাদা লাল ও হলুদ এবং দূরে কিছু বড় বড় বাড়ি আছে।

কিছু বৈদ্যুতিক তার বয়ে গেছে এবং আকাশটি সাদা মেঘে ভেসে আছে।

মঞ্চটি বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো। লাল হলুদ গোলাপি সাদা নীল এবং আরও অন্যান্য রঙের --

এবং ধানক্ষেতটি পুরো সবুজে ভরে আছে । দূরেও কিছু বড় বড় গাছ আছে এবং উঁচু একটি জায়গা রয়েছে।

দুর্ভাসের একটি দোকান দোকানটির একটি বড় দরজা রয়েছে দোকানটির মধ্যে অনেক বৈদ্যুতিক যন্ত্র রয়েছে।

ঝোলানো রয়েছে দোকানটির রং সাদা ও নীল এবং একটি ওজন করার যন্ত্রও আছে জলের পাত্রও আছে সেখানে।